আমরা একটি এ.টি.এম. দেখতে পাচ্ছি এট- যেখানে মানুষজন তাদের টাকা তোলে।

এই বিল্ডিং টির একটি ব্যালকনি তে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে।

এই পোস্টার দেখে আমরা বুঝতে পারছি যে এই বাড়িটি একটি এস.বি.আই ব্যাঙ্ক ।

এই চিড়িয়াখানার মধ্যে অনেক হরিণ ঘোরাঘুরি করছে এবং তারা তৃণভোজন করছেন।

এবং এই বই দোকানে মানুষ বিভিন্ন ধরণের বই কিনতে আসেন বিভিন্ন ধরণের ছাত্র ছাত্রীরা তাদের প্রয়োজনীয় বই কিনে নিয়ে যায়।

এবং এই এ.টি.এম. -টির বাইরে গাঁদা ফুল দ্বারা সুসজ্জিত।

এবংএই গরু ছানাটি যেই ঘরের মধ্যে রয়েছে সেই ঘরটির মধ্যে দুটি ছোট ছোট জানালা রয়েছে।

এই চকলেট কেক এর উপরে আমরা দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন ধরণের চকলেট রয়েছে।

এবং কিছু বিস্কুট রয়েছে এই চকলেট এর দাম প্রচুর বেশি হয়।

এই এ.টি.এম. ঘরের পেছনে আমের একটি গাছ রয়েছে এই এ.টি.এম. ঘরের আশেপাশে আরো কিছু ঘর রয়েছে।

এবং একটি ব্যক্তি হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে এবং একটি লাল ব্যাগ তার পিঠে ঝুলছে।

এখানেই দেখা যাচ্ছে একটি রাস্তা এই রাস্তার উপর দিয়ে অনেক মানুষ জন চলাচল করছে অনেক যানবাহন চলাচল করছে।

এখানে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তার উপর দিয়ে একটি অটো চলাচল করছে ।

এবং এই রাস্তার ধারে একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক রয়েছে।

এখানে আমরা একটি জলাশয়কে দেখতে পাচ্ছি এবং এই জলাশয়ে কিছু মানুষজন স্নান করছে।

দেখতে পাচ্ছি একটি বাড়ির ছাদের উপর দুটি বালক বাড়ির ছাদটি পরিষ্কার করছে।

এবং মাছের বাজারের পাশেই একটি রাস্তা গেছে যেই রাস্তার ওপর দিয়ে বিভিন্ন রকমের মানুষ পেরিয়ে যাচ্ছে।

এবং মিষ্টির দোকানের বাইরে দুটি ব্যক্তিকে দেখা যাচ্ছে যার মধ্যে এক ব্যক্তি ফোন -এ কথা বলছেন এবং এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন।

এবং এই সাদা রঙের বিল্ডিং -এর বাইরে দেখতে পাচ্ছি একটি রাস্তা বেরিয়ে গেছে।